এই ছবিটা দেখে মনে হচ্ছে এটা একটা বাস স্ট্যান্ড । এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বাস দাঁড়িয়ে আছে।

এবং ঘরের ভিতরে তিন চার জন আছে দেখা যাচ--

এই ছবিটা দেখে বুঝতে পারছি এটা একটা সোনি ক্যাপিটাল ইলেকট্রনিক্স এখানে সবরকমের ইলেকট্রিক জিনিস পাওয়া যায় এবং--

হলুদ কালার -এর একটা বোর্ড দেখতে পাচ্ছি তার পাশে--

এই ছবি টা দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটা স্কুল ।

খুব ভালো লাগছে দেখতে ।

জিম সেন্টার সবাই এখানে বডি ফিটনেস করতে--

এবং ওর ওপরে অনেক মানুষজনও আছে ঘুরছে ফিরছে খুব সুন্দর লাগছে জায়গাটি দেখতে। হেবি কাজ।

দেখে মনে হচ্ছে কি এটি একটি চার্চ আছে এবং সব সুন্দর লাগছে। ওখানে দাঁড়িয়ে তিনটে চারটে ছেলে দাঁড়িয়ে ছবি তুলল এবং একজন ছবি তুলে দিচ্ছে এবং--